বারান্দা র মাঝে গাছ আছে। সাইড -এ অনেক গাছ আছে।

তারপর এইখানে একটা ঘর আছে একটা ফ্যান আছে তাস গুলো সব সাদা অ্যা খয়রা ।

অনেক বালতি বালতি পোল আছে ।

নিচে অনেক দোয়াল আছে বেটি ছেলা একটা ছেলা বাটা ছেলা অ্যা--

উম খ জানলা আছে পর্দা দেওয়া লাইট জলছে ।